এটাতো একটা গুহার ছবি ।

দেখে মনে হচ্ছে এটাতো অ্যাপোলো হসপিটাল । এখানে উম রোগীরা ম মানে আসে। উম খুব ভালো চিকিৎসা হয় এবং কিছুদিন আগে।

আমায় একটা বাড়ির পাশের ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছিল এখানে | চিকিৎসা হয়েছিল কিন্তু ছেলেটা খুব সুস্থ আছে।

দেখে তো মনে হচ্ছে একটি কোচিং সেন্টারের -এর ছবি প্রচুর ছেলেমেয়েরা এখানে বসে পড়াশোনা করছে। স্যার কিছু একটা বোঝাচ্ছে। আমায় দেখে খুব ভালো লাগ--